যেখানে আঠা রয়েছে কাগজ আছে কিছু শিক্ষণীয় কিছু কাজ করছে হতে পারে।

দোকান যেইখানে বিভিন্নরকমের মেডিসিন পাওয়া যায়।

মানুষেরা একত্রিত হয়ে ছবি উঠাইছে প্রতিমাগুলোর সামনে।

আঃ শক্তি বৃদ্ধির চেষ্টায় রয়েছেন এখানে কিছু--

আর ওজন আলগানোর জন্য সামগ্রী দেখা যাচ্ছে এবং পাশে কয়েকজন কে দেখে আ্য তাদের ট্রেনার বলে মনে হচ্ছে।

তোলা ছবি হতে পারে নতুন নতুন ভবন তোলার সময় এরকম কাজ প্রায় হয়ে থাকে।

খুবই সুন্দরভাবে ছবি তোলা হয়েছে।

গুরুত্বপূর্ণ জিনিস রাখার জন্য যে ফাইল ব্যবহৃত হয়--

এ নদীর উপরে একটি ব্রীজ গিয়েছে ব্রীজে--

এখানে চুল কাটার বিভিন্ন সামগ্রী দেখা যাচ্ছে পাউডার দেখা যাচ্ছে।

উপরের সরঞ্জামগুলো এক একটি আঃ জিমের সরঞ্জাম যেখানে শরীরচর্চার জন্য বড়ো বড়ো ওজনের--

দেখানো হয়েছে যেখানে প্রচুর বই দেখা যাচ্ছে।

আ বারান্দা থেকে নেওয়া হয়েছে এবং--

সাধারণত এসব লেখে মাছ চাষের জন্য।

গ্রামের মতো কিছু রয়েছে যেখানে--

পাশে গাছ দেখা যাচ্ছে এবং--

উপরের ছবিটি কোন একটি বিয়ের ফাংশন হতে পারে এখানে আশেপাশে আ যেভাবে ডেকোরেশন করা হয়েছে।

অ্যা ডেকোরেশন দেখে বিয়ের মত লাগছে সামনে একটি সাইনবোর্ড -ও আছে যেখানে--

আর সাইন ল্যাখা এবং ওই--

ছবিটি দেখে মনে হচ্ছে এটি কোনো একটি কোচিংসেন্টারের ছবি হতে পারে কারণ সাধারণত ইস্কুল বা বিদ্যালয়ে অনেকগুলো আ বেঞ্চ থাকে এখানে খুবই কম পরিমাণে বেঞ্চ ।

এখানে একটি প্যালেস যেটার সামনে একটি --

দেখা যাচ্ছে না চোখে পড়ছে না কিন্তু মানুষের--

আর হোটেলটিতে মানুষেরও যথেষ্ট আসা যাওয়া হবে।

আ বড় বলে মনে হচ্ছেনা আর--

আ টয়লেট করার লেটেন্ট বিভিন্ন রকম--

ওপরের ছবিটিতে আ গান্ধিগ্রাম বাজার শপিং কমপ্লেক্স দেখানো হয়েছে যেটি পশ্চিম ত্রিপুরায়।

আশেপাশে অনেক এ ময়লা বস্তা জমেছে এবং--